যে জোয়ার তিব্র স্বাধীনতা আন্দোলন এ দেশে গড়ে উঠলো তার মধ্যে থেকেই চেচেগিয়েছেন এর পর ধীরে ধীরে স্বাধীনতা ও স্বাধীনতা ছাড়া আন্দলন যখুন কভোর আকার ধারণ করলেন সেই ঠিক সেই সময়েই বাংলার সমাজ ও সাহিত্যিক হিসাবে শরৎচন্দ্র এর রাজ্যটাং কখনো রেনেসাঁস আন্দোলনের মধ্যে বিদ্যাসাগর মশাইয়ের ভূমিকা অন্যান্য স্বাভাবিক আন্দোলন ও সমাজ যতটুক সম্ভব ধর্মীয় কুবাবদ ধর্মীয় যুক্তি বিচার যে নৈক্য করার শেষ থেকে একটা break স্বাধীনতা আন্দোলনের মধ্যে হিন্দু ক্রিস্তিয়ান মানে সঙ্গে স্মুখীন চরকগস্ত মানবিক মানবাদী চিন্তা ভাবনা শরৎচন্দ্র একটা break শরৎচন্দ্র চিন্তা ভাবনা এবং দৃষ্টি ভঙ্গি মূলত যত্র তার ঠিক তার সাহিত্য ধারাবহিকতা বাসবাদী ছাড়তে পারেননি এখানে হম একে গেছেন কিন্তু অর্ধতম বাজে চিন্তা ভাবনা নিয়ে কখন এটি প্রাকৃতিক word এর ধাতু তারা সাহিত্য চিন্তা ও সাহিত্য ধর্ম তিনি কখনোই আপস করেননি সদালোকেই সমাজ পরিবর্তে প্রতিকিয়ার মাপকাঠি কি আমাদের বিচার করতে হবে যে আমাদের থেকে সমন্ত্রতন্ত্র এবং সমাজ বাদ বিরোধী জাতীয় মুক্তি আন্দোলন সময়ে রোজেই ইতিবান্ধক

করার করতে পারে কোনো ভাড়া তার অগ্রগতি আজকের নতুন ফন্দিবাজ যদি খুট লোকের চেতনা ও সর্বহারা সংকস্কৃতি আন্দোলনের জন্ম দেব সম্ভব হতে পারে এই দিক থেকে বিচার করলে যে দিকে থেকে বিকাশ হতে গিয়ে সাহিত্য চিন্তা ও মূল্যবোধ গুলি মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে একমাত্র সেই ধারার ধারার ঠিক আমাদের দেশে আজকের দিনে সর্বহারা সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠতে পারে যদি শরৎচন্দ্রর চিন্তা ভাবনা ও মূল পদক গুলি সপ্ত দিকের উপরে আজকের দিনে সর্বহারা সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠতে প্রমুখ শরৎ চিন্তা ধরণের বিরোধে তার অবশ্যই তাই আমি মুক্ত কণ্ঠের জোর দিয়ে সেই কথাটি বলবো যে আমাদের দেশে সাহিত্যের থেকে শরৎচন্দ্রর এবং ওতো সাহিত্যিক যে তখনকার যে সমাজ বিপ্লবের ঝান্ডা উর্ধে তুলে ধরেছেন সমাজ বিপ্লবের কর্তব সম্পন্ন করার জন্য ভাতের ইস্টটা ভাতে লড়েছেন অন্যান্য সাহিত্যিকরা সমাজ বিপ্লব সম্পর্কে প্রতিজ্ঞা করেছেন কিন্তু সাহিত্য ক্ষেত্রে সমাজ বিপ্লব আয়নের জন্য এই জিনিসটা দরকার ছিলো তা করেননি অর্থাৎ জনসাধারণের মধ্যে পুরনো সমাজের কার্যকারিতা অনুজ্ঞা উপলব্ধি করবার জন্য মানুষ এর মনের মধ্যে দুঃখ বেদনা আক্ষেপ ও অন্য পরে সমাজের জন্য ওবাদ কুট করে সাহিত্যের মাধ্যমে কাজ গুলো তারা করাতে পারেননি একমাত্র শরৎচন্দ্র নিজে সেই ধার্যক খাটুনির কাজ গুলো করেইছেন তাই দেখা যায় যে পুরোন সমাজের কর্তাদের দিক থেকে সব চেয়ে বেশি আঘাত এসেছে শরৎচন্দ্র এর উপরে করা হিন্দু সমাজ শরৎ চিন্তার বিরোধী ছিলেন ছিল অথচ তৎকালীন শ্রমহীন সমাজের হয়ে এর কম কথা বলেননি কিন্তু ফরাসিদের সময়ে তাকে করেননি এই পাপ তাদের প্রভাবিত হয় বিত্তের বিরুদ্ধে অটক এত করেননি কারণ তারা বুঝতে পেরেছিলেন যে সমাজের মাতৃকায় এইসব সাহিত্য ব্যাপারে স্পষ্ট করতেন বাইরে বাংলার সমাজের মাটিতে স্পষ্ট করেন মানুষ এর মানসিকতা পরিবর্তন করার জন্য যে সাহিত্য নিদোসনেদের বিরুদ্ধে কাজ করেছে কাজ করেছে এবং বিরুদ্ধে কাজ করেছে এই লেখক ছিলেন সাহিত্য এবং সদত চিন্তা এই মানুষটির বাংলা সাহিত্যে একজন সমালোচক বলে বসলেন পাঠশালার সাহিত্যক আজকাল শরৎচন্দ্র সম্পর্কে ধারণার সমালোচনায় ইস্কুল কলেজ এর ছেলে মেয়েরা পরছেন নমস্কার বন্ধুরা। আমরা সবাই জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ গল্প । আর এখন চলছে পাতা ঝরার মরশুম। অর্থাৎ বসন্তকাল। বা অনেকে বলতে পারে প্রেমের মৌসুম এই বসন্ত প্রেম আর ফাগুন। এই তিনটে মিলে মিশে বাঙালির বারো মাসে তেরো পার্বণের পরবর্তী যে পার্বনটা আসছে সেটাই হলো হলি বা দোল উৎসব। আজ আমাদের গল্প এই হলি বা দোল উৎসব নিয়েই। ফাল্গুনের সাথে ঠিক প্রেমের যতটা সম্পর্ক প্রেমের সাথে রঙেরও ঠিক ক ততটাই সম্পর্ক। প্রেম যেমন যৌবনকে রাঙিয়ে দিয়ে যায়

কেমন যেন একটা বেস্বাদ বেরঙিন black and white হয়ে যায়। ঠিক সেই black and white boring life এ একটা দিন যেন এক মুঠর রংবেরঙের আলোর মত রঙিন আভা নিয়ে আসে খুব সামনেই আমাদের আসছে দোল উৎসব। দোল উৎসব আহ বিভিন্ন বয়সের মানুষের জন্য বিভিন্ন রকম। একদম ছোটদের কাছে হোলি মানেই পিচকিরিতে রঙভরা নিয়ে যে যার গায়ে জল ছিটিয়ে দেওয়া। আরেকটু বড় হলে তখন একটু দুষ্টুমি গুলো মাথার মধ্যে আসে। ballon র মধ্যে জল রং করে সেই ballon টা কারোর গায়ে মারা বা রাস্তা দিয়ে বাড়ির সামনে যে লোকেরা সাইকেল নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে সেরকম random কারর গায়ে ওই জল ভর্তি balloons টা ছুড়ে মারা। তারপর যখন বয়সটা আরেকটু বাড়ে দুষ্টু বুদ্ধি গুলো আর একটু মাথায় ঘোরে তখন শুরু হয় বাঁদর রঙের খেলা। যদিও আমি খুব একটা পছন্দ করি না তবুও হলি র দিন তো সব চলে। আহ ওই বাঁদর রঙ বা silver color যেগুলো তিন-চার দিনেও উঠবে না সেরকম রঙ মাখা আর তারপরে যখন যৌবনে প্রথম পা দিচ্ছি তখন শুরু হয় রঙটা গাল থেকে মনে লাগানোর খেলা প্রিয় মানুষের গালে এক টুকরা আবির ছুয়ে দেওয়ার মাধ্যমে তার মনটাকে নিজের ভালোবাসা দিয়ে রঙিন করে দেওয়ার খেলা। এর সাথে যেটা constant সেটা হলো বাড়ির গুরুজনদের পায়ে আবির দিয়ে আশীর্বাদ গ্রহণ করা সেটা তো রয়েছে শুরু করা যাক আহ হলি বা দোল উৎসব। যেটাকে বসন্ত উৎসব নামেও পরিচিত আমাদের বাংলায় সেটার দুদিনের যে program সেটা নিয়ে আলোচনা করি। প্রথমে থাকে হোলিকা দহন হোলিকা দহন ঠিক হয় দোল পূর্ণিমার আগের দিন রাত্রের গল্প। একটা খুব প্রচলিত গান আছে আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল। এই গানটা কখন গাওয়া হয় এই গানটা গাওয়া হয় হোলিকা দহনের সময় ঠিক মাঝখানে আগুন জ্বালিয়ে তার চারপাশে গোল করে ঘুরে ঘুরে এই গানটা গাওয়া হয় এবং হোলিকা দহন উৎসব হয়। এই যে আজ আমাদের ন্যাড়া পোড়া এই ন্যাড়া টা কি জানেন? ন্যাড়াটা হল জমিতে যে ফসল কেটে দেওয়ার পর যে অংশটা থাকে। অনেক সময় ধান জমিতে ধান কেটে নেওয়ার পর যদি যান তাহলে দেখবেন মাঠের মধ্যে ওই যে তাবেল গুলো মাটিতে পড়ে পড়ে থাকে। ঐগুলোকে গাছের ন্যারা বলে ওগুলোকে একসাথে এনে এবং কিছু কাঠ এনে সেগুলোকে পুড়িয়ে তার চার পাশে গোল করে ঘুরে যে অনুষ্ঠানটি হয় সেটাই হলো ন্যাড়া পোড়া। এই ন্যাড়া পোড়া বা হোলিকা দাহনের একটা পৌরাণিক গল্প আছে।

পুরানে রাজা হিরণ্য কশ্যপের ওপর প্রহ্লাদের বিজয়কে চিহ্নিত করতে হোলি উৎসব উদযাপন করা হয়। আমরা সবাই জানি মন্দের উপর সত্যের জয় এটা সবসময় সত্য প্রহ্লাদ ছিলেন ভগবানের ভক্ত তার পিতা নিষ্ঠুর রাজা হিরণ্যাকশপ ঈশ্বরের বিশ্বাস করেননি। কিন্তু নিজের ক্ষমতায় ভীষণভাবে বিশ্বাস করতেন। তিনি নিজেকে ঈশ্বরের উপরে ক্ষমতাবান রাজা হিরণ্যকশ্যাপ তার পুত্রের ঈশ্বরের ভক্তি দেখে বিচ্ছুত করতে ব্যর্থ হন এবং তাকে জীবন্ত পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়। একবার ভাবুন তো একজন পিতা নিজের ক্ষমতার দর্ভে এতটাই অন্ধ হয়ে গেল যে নিজের পুত্রের ঈশ্বরের ভক্তি তার পছন্দ হলো না। বিভিন্নভাবে চেষ্টা করলে সন্তানকে ঈশ্বরের ভক্তি থেকে বিচ্যুত করার। কিন্তু ব্যর্থ হয়ে জীবন্ত সন্তানকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল। হিরণ্যকশ্যপর একজন বোন ছিল তার নাম ছিল হোলিকা। হোলিকা একবার ভগবানের থেকে বর পেয়েছিল যে তাকে আগুনে পোড়ানো হবে না সে যদি আগুনে প্রবেশ করে আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সুতরাং তারা plan করল হেলিকা প্রহল্লাদের সাথে জ্বলন্ত আগুনে ঢুকবে এবং হোলিকা জীবন্ত থাকবে প্রহ্লাদ পুড়ে যাবে। কিন্তু ভগবানের কি অশেষ লীলা । হোলিকা প্রহ্লাদের সাথে ঝুলন্ত আগুনে প্রবেশ করলে হোলিকা নিজে পড়ে গেল কিন্তু প্রহ্লাদ অক্ষত অবস্থায় বেঁচে গেল। এই ঘটনাই হোলিকা দহন নামে পরিচিত এবং হলি র আগের দিন রাতে কাঠ জ্বালিয়ে এই ঘটনায় পরিলক্ষিত করা হয়। ওর পরবর্তী দিন অর্থাৎ পূর্ণিমার দিন রাতে প্রবিত্র হয় হোলি দারা হলি র সাথে আরেকটা জিনিস যেটা চলে আসে সেটা হল আবির। আবির হচ্ছে আমরা যতদূর শুনেছি পুরনো দিনের যেটা হতো গাছের ফুল বিশেষ করে পলাশ ফুলের বিভিন্ন রঙিন কুল থেকে প্রাকৃতিক উপায়ে আবির তৈরি হতো বর্তমানে বিভিন্ন রাসায়নিক পদ্ধতিতে chemical add করে preservative add করে বিভিন্ন সুগন্ধ ব্যবহার করে বিভিন্ন রকমের আবির তৈরি করা হচ্ছে। যদি বিভিন্ন জায়গায় organic আবিরের ব্যবহার ও আমরা শুনছি বিগত কয়েক বছর ধরে তার কারণ অনেকেরই বাজারে পাওয়া রাসায়নিক আবির গুলোতে skin problem skin allergy skin rashes এই problem গুলো হয়ে থাকে তো বিভিন্ন রঙের আবির কিনে আনার মধ্যে যে উন্মাদনা আছে এই উন্মাদনা টা আমার মনে হয় বয়স নির্বিশেষে একটা নিরপেক্ষ বিষয়। ছোটদেরও যেমন এটা নতুন আবির রং কেনার উন্মাদনা থাকে বড়দেরও তাই থাকে। রঙিন আবির কিনে আনা একটা থালার মধ্যে বিভিন্ন আবিরগুলোকে সাজানো ঘুম থেকে উঠে প্রথমে বাড়িতে ভগবানের পায়ে আবির দেওয়া বিশেষ করে রাধা কৃষ্ণের দোল উৎসব রাধা কৃষ্ণের পায়ে আবির দেওয়া। বাড়ির গুরুজনদের পায়ে আবির দেওয়া এবং তারপর বন্ধুবান্ধবদের সাথে রঙের খেলায় মেতে ওঠা । রঙের রেঙ্গে ভূত যাওয়ার খেলা। একটা জানি এদের মধ্যে জমে থাকা সারা বছরের দুঃখ কষ্ট অভিমান সমস্ত negative energy গুলোকে একদিনে বার করে দিয়ে একটা অদ্ভুত সুন্দর উদযাপন। রঙের মাধ্যমে নিজেদের বিজয়কে ঘোষণা করার উদযাপন আর পশ্চিম বাংলার হলি উৎসব মানেই তো শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কথা বলতেই হবে। সকাল থেকে প্রত্যেক রবীন্দ্রনাথের গানে ওরে গৃহবাসী খোল দ্বারখোল লাগলো যে দোল

সে এক অসাধারণ বসন্ত উৎসব প্রত্যেক বাঙালিরই বোধহয় একটা ইচ্ছা থেকে যে শান্তিনিকেতনে গিয়ে একবার বসন্ত উৎসব দেখে আসা এছাড়া আর যে জিনিসটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে বসন্ত উৎসবের দিন স্নান করার শখ হয়। আমার এখনো মনে পড়ে ছোটবেলায় আমার বন্ধু একবার করেছিল কি গুঁড় যে রঙ গুলো যেগুলো চট করে উঠে না। সেগুলো আমার মাথায় হাতে করে এরকম দিয়ে দিয়েছিল আমি তখন বুঝতে পারিনি স্নান করতে এসে যতই মাথায় জল ঢালছি রঙের পরিমাণ বাড়ছে আমি অবাক হয়ে গেলাম কি হলো ব্যাপারটা রঙ বাড়ছে কোন তারপর দেখলাম মাথার মধ্যে আগে থেকে রঙ দেওয়া ছিল। যেই জল দিচ্ছি ওই রঙ গুলো গলছে। সে এক মজার কান্ড হাতে পায়ে মুখে ঘসে ঘসে দেড় ঘন্টা ধরে স্নান করেও রঙ উঠল না। তার পরবর্তী এক সপ্তাহ ধরে স্কুলে যেতাম হাতে মুখে রঙ নিয়ে sir রা হাসাহাসি করত বন্ধুরা হাসাহাসি করত। এক রকম অভিজ্ঞতা ছিল রঙের উৎসব যেন চোখের সামনে দেখলেও প্রত্যেকের মুখে একটা হাসি ফুটে উঠে। এমনি একটা উৎসব। শিশুরা একে অপরের গায়ে। রঙিন জল নিক্ষেপ করে। সেখানে বড়রা আবির ব্যবহার করে। একে অপরকে জড়িয়ে ধরে গালে রং লাগিয়ে হোলি উদযাপন করা হয় তাদের মধ্যে সমস্ত তিক্ত আবেগ প্রত্যেকটা মানুষ ভুলে যায়। এবং সব থেকে বড় কথা হল হলি র দিন বিভিন্ন যে খাবার গুলো আমরা খেয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে ঠান্ডাই বা ভাং এর কথা। হলি মানেই এ কথা কিন্তু আমরা সবাই জানি কমবেশি। কেউ লুকিয়ে লুকিয়ে ও সবার সামনে খায়। হলি র দিন একটু ভাং খাওয়া হয় বা ঠান্ডাই নামে যেটা পরিচিত। গরমের মধ্যে রং মেখে ঠান্ডায় খেয়ে আস্তে আস্তে রঙের উৎসবে নিজেকে বিলীন করে দেওয়া। সর্বোপরি যেটা বলবো

হলি বা দোল হল ব্যক্তি এবং সম্প্রদাইয়ের মধ্যে ভালোবাসা সার্বজনীন ভ্রাতৃত্ব এবং সৌহার্দের বিষয়। এই উৎসব আমাদের ঐক্য এবং ভ্রাতৃত্বের বার্তা দেয় । সকলেই সুস্থ থাকুন। আনন্দের সাথে হলি খেলুন। একে অপরের যেন হলি খেলতে গিয়ে কোন দুর্ঘটনা না ঘটে। সুস্থ থাকুন ভালো থাকুন। হলি কে মন প্রাণ দিয়ে উদযাপন করুন। একে অপরের সাথে রঙের উৎসবে মেতে উঠুন। আমাদের সকলের জীবন ঠিক রঙিন হয়ে।

ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন? এইতো ভাই ভালো আছেন আপনি ভাই? এইতো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালোই আমি phone দিছি আপনাকে আজকে আহ বিভিন্ন মানে পর্যটন এলাকার কথা বলার জন্যে আরকি আহ আমি আপনার মোটামোটি অভিজ্ঞতা নিয়েছি এই share করার জন্য আপনাকে phone দিছি বুঝছেন? হ্যাঁ ভাই বলেন যাই হোক আমাদের রাশিয়ার বাঘমারা তে আসছেন নাকি জানি না এইখানে আপনার এই সুন্দর বনের মত একটা জায়গা আছে হ্যাঁ আমাদের এখানে এই

রাশিয়ায় বাঘ মারা বাঘ মারা আপনি নাম শুনছেন নাকি ভবানীগঞ্জ এর ঐদিকে ভবানীগঞ্জ এর নাম শুনেছি ভাই কিন্তু আমার কখনো যাওয়া হয়ে ওঠেনাই আসলে

মানে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে বুঝছেন দেখার জন্যে ধরেন আহ যখন লোক যাই মানে জায়গা দেখার জন্যে দূর দূরান্ত থেকে যাই দেশ বিদেশ থেকে আসে আমাদের এলাকার আহ আশেপাশে অন্যান্য জেলা থেকে লোক এখানে আসে দেখতে আপনি আসতে পারেন কিন্তু অনেক সুন্দর জি ভাই আমি অবশ্যই চেষ্টা করবো আমারও অনেকদিন ধরে হ্যাঁ ঘোরাঘুরি করা হয় না আমারও ইচ্ছা আছে ঘুরে দেখার আপনি যেহেতু বললেন ভাই অনেক ভালো লাগলো চেষ্টা করবো ভাই যাওয়ার

হ্যাঁ ভাই এটা আপনি ঠিক বলেছেন যে মানুষের এক ঘেয়ামি কাটানোর জন্যে tour দেওয়া অনেক অত্যান্ত জরুরি যার মাধ্যমে মন mind fresh হয়ে আসে তালে recent কোথাও কি tour দিছেন আপনি? ভাই tour তো আজকে একটা এই ইয়েতে যাওয়ার কথা ছিল কিন্তু কোনো এক কারণ বসত যাওয়া হলো না তো আগামী সপ্তাহে আবার আরেকটা tour দেওয়ার কথা আছে আপনার এই আপনার তো ওই নাটোরের দিকে আপনার বাড়ি তাই না?

ওই যে mini কক্স বাজার বলে যেটা ঐটা কোথায় ভাই? হ্যাঁ ভাই এইটা হচ্ছে আপনার mini কক্স বাজার নাটোর জেলার নলডাঙ্গা থানার

এটা হচ্ছে ওটা হচ্ছে আপনার উপর জেলার হ্যাঁ sorry এক কথায়

জায়গাটা আমি আপনাকে বলি আপনি বুঝতে পারবেন

হ্যাঁ ভাই এটা বন্যা বন্যার মধ্যে ওটা আরকি প্রচলন বেশি

না ভাই সারা বছর থাকে না বছরে ছয় মাসের মত বন্যা থাকে আর ছয় মাস শুকনো থাকে আচ্ছা mini কক্স বাজার বলার কারণ কি ওখানে ওই ওই জায়গাটা? ভাই এটা mini কক্স বাজার বলার কারণ মূল কারণ হচ্ছে আপনার শুরুতেই বললাম

বন্যার সময় এখানে যেই মনোরম পরিবেশ আর বড়ো বড়ো ঢেউ সম্পূর্ণই আপনার কক্স বাজারের মত একটা feel আসে বুঝছেন যার কারণে এটাকে হ্যাঁ ভাই

আমি এখানে ভাই অনেকবারই গেছি আসলে main কথা আমার ওখানে আবার আত্মীয়র বাসা আছে তো আমি গেলে ওখানে সাত দিন আট দিন এর tour এ যাই অনেক আনন্দ করি থাকি দূর দূরান্ত থেকে কি লোক আসে ওখান থেকে ওখানে? ওই যে হ্যাঁ ভাই দূর দূরান্ত থেকে লোক আসে এমন কি ভাই বিদেশ থেকেও লোক আসে এই mini কক্স বাজার দেখার জন্য

জি ভাই বিদেশ থেকেও লোক আসে পার্শ্ববর্তি জেলা তারপরে আপনার যাওয়া হলো না বিদেশ থেকে লোক ভাই আপনার দাওয়াত রইলো এই সামনে বর্ষায় কিছুদিন পরে বর্ষা আসবে maybe আপনি অবশ্যই আসবেন ভাই আসে এই mini কক্স বাজার এর feel টা নিবেন আশা করতেছি আচ্ছা আচ্ছা ওই ওই পানিটা থাকে কতদিন আপনার ঐযে আহ বন্যা যে হয় হয়ে থাকে কতদিন পানিটা? আপনার বন্যার পানি চার মাস পর্যন্ত রাস্তা ডুবে থাকে

একএকদম একদম মানে এলাকার ধার অব্দি ঘেসে থাকে তো মানে পার অব্দি রাস্তার ধরে থাকে আপনার চার মাস অব্দি

পানিটা মনে হয় যে পা ছুঁই ছুঁই অবস্থা পানি পা ধুয়ে দেয় ঢেউয়ে এই আপনাকে আরও সবচাইতে বেশি feel দিবে ভাইয়া যখন আপনি বিকালে আপনি আসলেই বুঝতে পারবেন বিকালে তখন আসবেন বা রাস্তার মধ্যে ওই জায়গাটাকে mini কক্স বাজার বলা হয় তাই না? হ্যাঁ হ্যাঁ ভাই এটাই হচ্ছে কারণ এই কারণে এই জায়গাটা এত famous আচ্ছা আচ্ছা তাইলে আমি আপনার পার্শ্ববর্তি জেলা আহ জেলাতেই থাকি তারপরেও দেখেন আপনার যাওয়া হয় নাই আমার তালে বিষয়টা কেমন যেন লাগতেছে আমি তো বিভিন্ন জায়গায় ঘুরাফিরা করি বুঝছেন আপনার হলো tour দিতে তো ভালো লাগে আমার কিন্তু এত সুন্দর একটা place যে mini কক্স বাজার আমি তো কক্স বাজার মনে করলে আমার সব থেকে favorite place মানে যেখানে তো mini কক্স বাজার দেখা উচিত ছিল আমার

একটাই সমস্যা সেটা হলো আমাদের থেকে অনেক সময় লাগে যাই আর আসতে ইচ্ছা করবে না এমন একটা place আপনার আর সমুদ্র সৈকতের উপর তো আপনার আহ বলার কিছু নাই এটা তো সব থেকে সুন্দর একটা মন ভালো করার আপনি ওখানে যাবেন ওখানে গিয়ে আপনার হলো প্রথমে hotel book করতে হবে প্রথমে hotel book করে আপনার ওখানে shift হতে হবে তারপর আপনি সকাল সন্ধ্যা যখন ইচ্ছা সারাদিন থাকলেন সমুদ্র সৈকতের আহ মানে ধারে ওখানে বসার জায়গা আছে আপনার ছাতা ছাতার নিচে হয়তো দেখছেন বিভিন্ন video তে আপনি তো যান নাই video তে দেখছেন যদি

আছে এরকম ব্যাপার স্যাপার একদম বুঝছেন?

এরকম তো আরও ভালো একটা feel পাবেন ওখান থেকে আপনি ওই আহ কি কই পাহাড়ের নাম কি যেন

আচ্ছা এই মুহূর্তে মনে পড়তেছে না যদিও একটা ঝর্ণা আছে ওইদিকে যাইতে পারেন সুন্দর লাগবে সুন্দর place

হ্যাঁ ভাই আমি শুনেছি ওই এলাকাটা আসলে পুরোটাই পর্যটক বুঝছেন এরকম একটা ব্যাপার

ভাই next কোথায় tour দেওয়ার চিন্তাভাবনা আমি সিলেটে যায় নাই বুঝছেন সিলেটে যায় নাই এখন সিলেটে যাওয়ার একটা plan আপনি কি সিলেটে গেছেন? সিলেটে সিলেটে ভাই আমার না ভাই আমারও সিলেটে এখনো যাওয়া হয়ে ওঠে নাই আমারও ইচ্ছা আছে সামনে সিলেটে যাওয়ার ভাই তা ভাই আপনি কি সিলেটে bike নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা করতেছেন না কিভাবে আপনার ওটাও একটা enjoy আপনার আহ রাস্তাটা দেখা হবে সিলেট আমি শুনছি সেই রাস্তাতে যাইতে যাইতে পাহাড় দেখা যাই সিলেটে আপনার অনেক সুন্দর একটা place আর highway road অনেক জোরে জোরে চালানোও যাবে হ্যাঁ ভাই আমিও শুনেছি এমনটা আহ আমারও খুব ইচ্ছা আছে ভাই যে bike নিয়ে tour দিবো তো আমি আর আমার এক ভাই আছি আমরা চিন্তা ভাবনা করতেছি next month এ আমরা bike নিয়ে tour দিবো ভাই যাব সিলেটে যাব

R one five কিনেছি তো আমাদের মূলত উদ্দেশ্যই আমরা একটু long tour এ যাবো bike নিয়ে যাবো কারণ ভাই তাইলে আমা আমার সাথেই আমি আপনাদের সাথেই যাই আমার wife আছে সাথে enjoy হবে ভালোই লাগবে না কি বলেন? জি ভাইয়া আমারো মনে হচ্ছে যে আমরা সবাই একসঙ্গে গেলাম হ্যাঁ মানে রাস্তার মধ্যে মজা করতে করতে যাওয়া হবে এমন কি মানে সবাই একসঙ্গে থাকলে ভালো লাগে long tour এ হ্যাঁ সিলেটের যাইতে আপনার হলো সিলেটে দর্শনীয় স্থান বলতে আপনার সবথেকে মানে একটা বিষয় আহ বেশি ভালো লাগবে তারপর আপনার চা বাগান আছে যেগুলা ঐগুলো দেখা হবে তারপর মাজার আছে মাজার গুলো দেখা ভাই আপনার হচ্ছে ওখানে আর একটা জিনিস সবচাইতে মনোরঞ্জন করবে পাহাড়ের উপরে বৃষ্টি হচ্ছে এক পাশে মানে একটা স্তূপের মত ভাই বৃষ্টি হচ্ছে এই জিনিসটা দেখার আমার খুব ইচ্ছে ভাই বুঝছেন এক side এ রোদ এক side এ বৃষ্টি এই জিনিসটা কিন্তু আপনি দেখলে আপনিও বুঝতে পারবেন না এ মানে

হ্যাঁ ভাই এই সামনেই আপনার আসতিছে

হম হম হম আমার কথা কি স্পষ্ট শোনা যায় ভাই? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে আপনি বলেন তারপরে কিভাবে যাওয়ার চিন্তাভাবনা তো আমি চিন্তা করতেছি আপনার হল সামনে march মাস হ্যাঁ

march মাস march মাসে আহ আপনার বারো তেরো তারিখের দিকে আমরা রওনা দিব আমরা আমি আপনারা সেখানের মধ্যে যদি সুবিধা হয় মানে ওই দিনটা

কেমন হয় আর কি? সিলেটে যাওয়ার জন্যে হ্যাঁ আহ উম march এর দশ পনেরো তারিখের মধ্যে করা যায় ভাই এর মধ্যে আমিও ছুটি নিতে পারব কারণ আমি আমার sir দেরকে আগেও জানি রেখেছি যে আমরা ওই ঘুরতে যাব তো এর মধ্যে গেলেই ভালো হবে

প্রথমে সিরাজগঞ্জ তারপর কুমিল্লা এগুলোতে আপনার stoppage দেয় ঠিক আছে আমাদের যখন ইচ্ছা হল আমরা দাড়াইলাম আর তাড়াতাড়ি তাই না?

হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আমি আপনাকে এটাই বলতে চাচ্ছিলাম আর যখন আমরা bike নিয়ে যাব চারিদিকের কি সুন্দর রাস্তার view চারপাশের আমরা সবকিছু উপভোগ করতে পারব এই জিনিসটা আরো বেশি মনোরঞ্জন করবে ভাইয়া recently হ্যাঁ ভাই হ্যাঁ ভাই অবশ্যই সেই দিচ্ছি আমরা দেশের বাইরে কি যাওয়ার কোন plan আছে আপনার আপাতত কোন? আপাতত দেশের বাহি দেশের বাহিরে যাওয়ার ইচ্ছা আছে ভাই আমাদের আপনারা ওই লন্ডন যাওয়ার ইচ্ছা আছে ভাইয়া

তারপরে অ্যামাজনে যাওয়ার ইচ্ছা আছে মিশরে যাওয়ারও ইচ্ছা আছে ভাইয়া তবে

মূলত কথা হচ্ছে ভাই passport টা করতে দিয়েছি তো passport টা হয়ে যাওয়ার পরে তারপরে চিন্তাভাবনা করব বুঝছেন recent করলাম হ্যাঁ আমি ওই যে ইন্ডিয়ার গোয়াতে একবারে settle হয়ে যাবো বুঝছেন?

জি ভাই বুঝতে পেরেছি কিন্তু আপনি একটা ভালো decision নিয়েছেন ভাই